দূরে আমরা একটি স্টেডিয়াম লক্ষ করতে পাচ্ছি লোকে ঠাসা এত লোক খেলা দেখছেন স্টেডিয়ামে এত লোক বসে রয়েছেন সেটা পরিষ্কার দেখা যাচ্ছে এবং এখানে সম্ভবত খেলাধুলা --

ছোটো বা-বাচ্চারা এখানে খেলাধুলো করতে পারে বড়োদের ক্ষেত্রে এখানে ফুটবল ক্রিকেট বা টেনিস বা ব্যাটমিন্টন যেকোনো ধরণের খেলাধুলা এখানে সম্ভব খুবই বড়ো এরিয়া টা মাঠটি যথেষ্ট বড়ো যথেষ্ট প্রশস্ত এবং মাঠের বাইরে দেখতে পাচ্ছি অনেক ঘরবাড়ি রয়েছে বাইরের দিকে তো যথেষ্ট ভালো--